পিছনে একটি পাহাড় দেখা যাচ্ছে।

পিছনে আরেকটি গাড়ি দেখা যাচ্ছে।

গেটটির দুই দিকে দুইটি থম রয়েছে।

গেটটির ভিতরে একটি মাঠ রয়েছে।

রুমটির উপরে অনেক লাইট রয়েসে।

প্রিন্টশিটে দুটি পোস্টার দেখা যাচ্ছে।

রুমটির রং সাদা রুমটিতে একটি বিছনি দেখা যাচ্ছে।

ওয়ালে একটি কালার টি_ভি দেখা যাচ্ছে।

মাঠের মাজে কতগুলি কাঠের লগ দেখা যাচ্ছে।

রাস্তার পিছনে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

সামনে একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং এর পাশে একটি এ_টি_এম এক্সেস ব্যাঙ্ক দেখা যাচ্ছে।

সামনে একটি হাসপাতাল দেখা যাচ্ছে।

সামনে একটি রুম দেখা যাচ্ছে।

টেবিলের উপর একটি কার্টুন রয়েসে।

অফিসটির সাইটেস্ট কতগুলি সাইন বোর্ড টাঙানো রয়েছে।

খাচাটি লোহার নেট দিয়ে ঘেরা রয়েছে।

সামনে একটি মন্দির দেখা যাচ্ছে।

দুই সাইটে দুইটি সাদা রংয়ের বিল্ডিং রয়েসে।

ওখানে অনেক নোংরা আবর্জনা পড়ে রয়েসে।

রুমে এক্সারসাইজের অনেক সারসরঞ্জাম রয়েসে।

দোকানে একটি কুকুর শুয়ে রয়েছে।

ওদের পিসনে অনেকগুলো গাস রয়েছে।

ক্যালারিতে অনেক রকম মিষ্টি সন্দেশ লাড্ডু রয়েসে।

সামনে একটি দোকান দেখা যাচ্ছে।

এবং লাল রঙের ট্রে কতগুলো রয়েছে।

তাদের পেছনে একটি পর্দা রয়েসে।

দোকানের ভিতরে অনেকগুলো গ্যালারি রয়েসে।